তাহলে এর আমি দমদম থেকে ওখান থেকে cab করে নেবো cab বা cab নিলাম বা হচ্ছে আমি যদি আহ ওখান থেকে bus ধরি bus ধরেও যাওয়া যাবে। এবার সেইটা luggage টা কিরকম থাকছে সেইটা একবার দেখে নিতে হবে। তোর luggage কটা থাকবে তুই যদি চারদিনের জন্য tour এ যাস তাহলে কিরকম কী luggage নিবি মানে bag কটা থাকবে তোর?

খুব বেশি luggage নেওয়ার দরকার নেই কারণ tour তো খুব বেশিদিনের হচ্ছে না তাহলে সেক্ষেত্রে খুব বেশি luggage নিয়ে যাওয়ার কোনো দরকার হবে বলে মনে হয় না। সেটাই।

তো ওইখানে মানে খাওয়া দাওয়ার ব্যপারটা কিরকম কী মানে খাওয়া দাওয়াটা ওখানে খাওয়া দাওয়া আমি কখনো তো experience করিনি দার্জিলিং নিজে গিয়ে কিন্তু আমি যেটুকু শুনেছি যে যেহেতু ঠান্ডা ওখানে বেশি সেহেতু chicken, mutton এগুলো তো availability থাকে। plus ওখানে liquor এরও কিছু আহ ব্যাবস্থা থাকে হয়ত। কিন্তু chicken, mutton ওখানে available থাকে। এবার তুই কি মানে সবজি খেতে চাস না উম chicken এইগুলোতে কোনো problem নেই তোর? না ওইগুলোতে কোনো problem নেই। তবে দার্জিলিং এ একটা জিনিস তো খেতেই হবে ওখানকার আহ momo. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে momo খুব ভালো পাওয়া যায় দার্জিলিং এ। momo আর সেই সঙ্গে হচ্ছে দার্জিলিং tea. হম হম দার্জিলিং tea তো অনেক নামকরা।

foreign এও তো export হয় আমাদের দার্জিলিং tea foreign এও যায় export হয়। আমাদের এখানে বে যে tea গুলো আসে সেগুলো তো আসাম tea সেগুলোর quality দার্জিলিং tea এর মত হবে না দার্জিলিং tea এর ইয়ে গুলো আছে সেগুলো এখানে আসেই না। হম দার্জিলিং tea এর smell টাই একটা আলাদা রকমের। আমি কখনো experience করি নি বা আমি কখেনো খাইও নি আমরা যেটা খাই সেটা হচ্ছে আসাম tea. তাহলে ওখানে গিয়ে আমরা দার্জিলিং এ যে tea state গুলো আছে সেগুলোও কিন্তু একটু ঘুরবো ওখানে গিয়ে। হ্যাঁ সেটা তো একটা মানে side seeing তো হবেই tea state গুলো দেখতেও বেশ ভালো লাগে পাহাড়ের ঢালে ঢালে সুন্দর। কোনো কী tea state কী আছে নামকরা কোনো কিছু আছে সেগুলো কী তুই জানিস? মানে কোনো নাম জানিস যে এই tea state এ গেলে tea garden টা ভালো দেখা যাবে বা কোনো view ভালো থাকবে সেটা কি তুই জানিস? না সেই গুলো জানি না তবে ওইখানে যারা স্থানীয় যারা থাকবে তাদের কাছে জিজ্ঞেস করলেই আরকি সব details পেয়ে যাওয়া যাবে।

আর side seeing কী কী হবে বাতাসিয়া loop থেকে শুরু করে আরো যে যে side seeing গুলো আছে সেগুলোও ভালো করে বলে দিতে পারবে। কারণ আমরা তো সবকিছু জানিনা। আর যেটুকু আমরা নিজেরা দেখে যাবো তার থেকে দেখা গেল আরো অনেক ভালো জায়গাও হয়ত থাকতে পারে যেগুলো আমাদের হাতে থেকে miss হয়ে যাবে। হম।

হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। না আরেকটু কম করবো না আরেকটু বেশি? যেমন যেমন আমরা ইচ্ছে করবো তেমন খরচা করা যেতে পারে সেখানে অসুবিধার কিছু নেই। হ্যাঁ সেইখানে তো কতটা কী মানে cover করছি আহ দার্জিলিংটা উম কতটা কী ঘুরছি তার ওপরে খরচটা নির্ভর করবে। দার্জিলিং এ তো অনেককিছুই দেখার আছে অনেক pagoda monastery ও রয়েছে ঐখানে সেগুলোও দেখার ব্যপার রয়েছে। হুম monastery গুলোতেও যেতে হবে monastery গুলোতে গেলেও ভালো লাগে আমি Youtube এ video দেখেছিলাম সেখানে monastery গুলোতে খুব ভালো একটা ইয়ে থাকে side seeing এর মত একটা ব্যপারগুলো থাকে। তো monastery গুলোতেও যাওয়াটা আমাদের উম একটা ভালো site seeing হতে পারে। আচ্ছা আমি একটা internet এ দেখছি এইখানে দার্জিলিং rope wayরও একটা মানে করা যায়। দার্জিলিং এ rope way রয়েছে আচ্ছা rope way টা কোন জায়গাটায় আছে আমি তো জানি না তুই কি জানিস? মানে rope way টা কিভাবে যেতে হবে মানে সেখানে পৌঁছব কিভাবে? না rope way টা বলা নেই এখানে যে কী করে যেতে হবে বা বেশ পাঁচহাজার পাঁচশো feet উপর দিয়ে ষোল kilometer দীর্ঘ আরকি rope way টা রয়েছে।

হ্যাঁ হ্যাঁ নেপাল, ভূটান আর সিকিম তিনটেই এর সঙ্গে জড়িত রয়েছে। আর আমার মনে হয় আমরা যখন যাব তখন তিস্তা নদীর ওপর দিয়ে যাব। তো তিস্তা নদীর view টাও কিন্তু খুব ভালো লাগে দেখতে। আমি internet এ দেখেছি তিস্তা নদীর view টাও কিন্তু ভালো থাকে। হ্যাঁ। আর তিস্তার কথায় মনে পড়ল যে এইখানে তিস্তা নদীতে river rafting ও হয়। ঠিকাছে আর tracking টাও কিন্তু দার্জিলিং এ হয়। তাহলে tracking আর river rafting যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের timing অনেক বেশি লাগবে আর সেক্ষেত্রে আমাদের খরচটাও কিন্তু অনেকটাই বেশি হবে। ঠিকাছে কিন্তু একটা জায়গায় ঘুরতে গিয়ে এইগুলো যদি না করা হয় তাহলে পরে ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়।

আচ্ছা বা night hold যদি ওখানে করি তাহলে আমাদেরকে আহ সেইক্ষেত্রে ব্যাবস্থা আগে থেকে নিয়ে রাখতে হবে তাহলে। কী বলিস? হ্যাঁ করা যেতে পারে। ঠিক আছে চল তালে একটু plan করি তারপর তোকে আমি পরে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চল রাখছি তাহলে এখন।

হ্যাঁ বলো। আরে কী ব্যাপার ? তোমাকে যে বললাম phone করিও কালকে তো কালকে বলে তো কাল হয়ে গেল একবার। একবার তো call ও করোনা না ? হ্যাঁ মানে যাওয়া হয়নি মানে, কী বলবো একটু কাজ পরে গেছিলো তার জন্য আর যাওয়া হয় নি। মানে কালকে এমনিতেই কেন কী মানে রাত হয়ে গেছিলো আসতে। নিয়ে দেখলাম যে রাত হয়ে গেছে তো আর গেলাম না নিয়ে দেখলাম যে কাল সকালেই যাবো। ও দিয়ে কী খবর ছেলেগুলো কী বললে যাবে কি যাবে না ? না যাবে বলছে হ্যাঁ কিন্তু মানে একটু খুব problem হয়েছে, problem বলতে তেমন কিছু না। মানে বলছে এখন তো অতো টাকা hard cash নেই তো, বলছে এখন তালে আপাতত যেটা ticket কাটবে বলছে সেটো মানে online payment করবে বলছে। আরে হ্যাঁ হ্যাঁ। এখন তো আমি hard cash দিতে বলছি না। এখন আমি ধরো ticket কাটার জন্য যে টাকাটা সেটা দিতে বলছি hard cash তো ধরো ওখানে গিয়ে উম মানে যেটা খরচা হবে সবাই মিলে দেবে সেটা বুঝতে পারলে ?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 তখন ওইখান থেকে তুই দিয়ে দিবি বললো। হ্যাঁ তুমি কী করবে বলতো ওদের টাকাটা নিয়ে নেবে এবং আহ আমাকে phone করে বলবে আর ওদের voter এই sorry voter card না আঁধার card এর এক copy করে xerox নিয়ে নেবে ঠিক আছে ? হ্যাঁ, ticket কাটার জন্যে তাই তো ? হ্যাঁ xerox না নিতে পারলে কোনো ব্যাপার না একটা ছবি তুলে পাঠিয়ে দিতে বলবে ঠিক আছে ticket কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ। মানে তাহলে ওদেরকে বলে দেব যে আঁধার card থাকলে আঁধার card টা মানে সব পাঠিয়ে দিতে। মানে পাঠিয়ে দিতে কি ছবি তুলে পাঠিয়ে দিবে Whatsapp এই তো হবে মানে দেখবে তো ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাও দেখবে ধরো। আহ তবে আঁধার card টা পাঠালে কি বলোতো একটা সুবিধা হয় যে ticket কাটে। তার একটা ধরো বয়সের ব্যাপার থাকে। সব কিছু একটা থাকে না সেই জন্য আঁধার card টা পাঠিয়ে দিলে ভালো হয়। ওহ। হ্যাঁ তালে কোনো চিন্তা নেই মানে ধরো আমিই ধরো যাবো মানে বলছিলাম, এদিকে মানে একটু কাজ সেভাবে তালে ওইদিক থেকে আমি ধরো আঁধার card টো নিয়ে গিয়ে তোমাকে ওদিক থেকে দিয়ে দেব। সেই সেই সেই। এ তোমাদের পাড়ার Biman ওকে বলো হ্যাঁ ও নতুন phone কিনেছে, ও বেড়াতে যাবে বলছিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমুও শুনলাম নাকি phone কিনেছে। তা phone টা বেশ মানে যা বললো আমাকে তা বেশ ভালোই লাগলো শুনে। মানে বেশ দামী mobile ই নিচ্ছে। তো মানে যখন আসবে তখন আমি দেখতে যাবো বুঝলে ? সেটাই সেটাই। আরে phone টা তো আমিই order দিয়ে দিয়েছিলাম কিন্তু phone টা এখন ওর কাছে নেই বুঝলে ? phone টা আমার কাছে আমার বাড়িতে আছে। ওহ মানে চলে এসছে ? হ্যাঁ চলে এসছে। আহ ওকে আমি phone করেছিলাম তো ও বললো হ্যাঁ আমি যাবো আমিতো office এ আছি। তো আমি office টা ছুটি হোক দিয়ে আমি ওধারে গিয়ে আমি এধারে বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই তো। মানে তু ওদিক থেকে তালে এদিক থেকে নিয়ে এসে তালে এদিক থেকে direct হাসুদামাথার toto ধরে নেবে এখন থেকে চলে আসবে। সেটাই। আমি তারপর বললাম যদি না যেতে পারো আমার তো গাড়ি আছে তো তোমাকে আমি রেখে আসবো। ও চাপ নাই অতো। হ্যাঁ হ্যাঁ একদম, একদম ঠিকই বলেছো। তা mobile টো ধরো মানে কত কি নিলো ? দ্যাখো mobile টো তো দাম ছিল প্রায় চব্বিশ হাজার টাকা মতো এবং print যেটা আছে মানে mobile এর গায়ে ওপর যেটা print টা থাকে না ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ print। ওটাতো ধরো ছাব্বিশ হাজার টাকা লেখা আছে তো উম Amazon এ এখন offer চলছিল যে Valentine Day উপলক্ষে তো ওখানে ধরো প্রায়ই সতেরো হাজার টাকার মধ্যে পেয়েছে। ও মানে বেশ তো তালে ভালোই offer পেয়েছো। মানে আমি যখন কিনেছিলাম তখন অতোটা offer পাইনি মানে, পেয়েছি মানে ধরো ওই তোমার একটা mobile এ হাজার টাকা offer পেয়েছি। মানে হাজার টাকা যদি বারো তেরো হাজার টাকা দাম হয় তো তো এগারো হা~ মানে এগারো হাজার টাকায় পেয়েছি ওইরকম পেয়েছি। সেটা সেটা। এখন কি বলোতো এখনতো offer এ ভর্তি তাই না ? এখন যদি mobile কিনতে হয় তো আহ তাড়াতাড়ি হুট করে mobile না কেনাই better। কারণ offer যা দিচ্ছে এখন একটু সময় নিয়ে mobile টা কিনতে হবে। হ্যাঁ একদম একদম ঠিক বলেছো। হ্যাঁ তারপরে হ্যাঁ বলছিলাম যেটা কানাই আর বলাই যাবে নাকি ও ওরা ? হ্যাঁ কানাই বলাই তো ওরাতো আমাকে payment করেই দিয়েছে online এ। মানে আর যে দুটো বলছিলাম ওরাই বলছিলো যখন মানে হাত cash মানে অতোটা নেই তো ইয়ে করে দেবে বলেছিলো। ওহ। তো কি বলোতো তুমি ই করবে তা hard cash লেই বলছে যখন তো ওদের কাছে ticket এর পয়সাটা শুধু নেবে এখন হ্যাঁ ? হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বললাম যে তালে তো এখন ticket কাটতে যাচ্ছে তো এখন তো hard cash না থাকলে তো কিছু তো cash দিতে হবে নয়তো ticket ও তখন তো কাটতে তখন দেরি হলে আবার যেতেও তখন প্রচুর দেরি হয়ে যাবে। মানে ওরা বললো তাও তো এটাও তো ঠিক তো তার জন্য বললো ঠিক আছে তাহলে online payment আমি তাও মানে আমি করে দিচ্ছি ticket কাটার মতো। হ্যাঁ হ্যাঁ ধরো আজকে আমি ticket টা কেটে নিবো, আহ বিকালবেলা বা সন্ধ্যেবেলাতে তো কী হবে আহ কালকে আজকের দিলে কাল আমি ticket পেয়ে যাবো। তো পরশুদিন আমরা বেরিয়ে যাবো ঠিক আছে ? হ্যাঁ হ্যাঁ পরশুদিন বেরিয়ে যাবো। পরশুদিন বেরিয়ে যাবো তা বে~ বেরোনো মানে এইদিক থে গিয়েই মানে কোথায় থাকবে bus টা কিছু train তো রামপুরহাট এই ধরবো। হ্যাঁ দ্যাখো আমরা bus এ তো যাচ্ছিনা তো কি হয়েছে , আহ তুমি কী করবে ধরো train টা আছে ধরো ন'টার সময় ঠিক আছে ? রাত ন'টার সময়।

হ্যাঁ হ্যাঁ একদম একদমই। সারাদিন কাজকর্ম করে যা করবে করবে। সব কিছু packing করে নিয়ে সন্ধ্যেবেলায় হোক বিকেলবেলা হোক বেরিয়ে চলে আসবে রামপুরহাট ঠিক আছে ? হ্যাঁ তাপর এদিকে মানে ওদিকেও তো বলতে হবে মানে সবাইকে বলে ঠলে যা যা নেবে। সেগুলো তালে আমি ভালো করে বলে দেব। আর মানে যেহেতু cash টা মানে hard cash নেওয়াটা সবচেয়ে বে মানে বেশি ভালো। কোনো বলোতো ? ধরো হুট হুট কারো online এ ধরো তোমার নিয়ে গেলা বা ধরো কিছু হলো ইয়ে হলো ধরো online এ জিনিস নাই থাকে তখন কী করবো ? সেইটাই সেইটাই। ওইটাই করবে কারণ দ্যাখো যদি ওরা মানে বলে দেবে নইলে ধরো দেরি ফেরি করে দিলে তখন একটা train এর ব্যাপার তো ওরা তো আর দাঁড়াবে না আমাদের জন্য, তাই না ? হ্যাঁ অবশ্যই। এটা তো আর toto bus না যে দাঁড়াতে বললে যেখানে দাঁড়িয়ে যাবে সেটা তো করবে না মানে ওরা তো train সে time এর মতো ছাড়বে। সেইটাই সেইটাই। তো ওদিকে বলে দেবে যে ধরো আহ ন'টার সময় train আছে তো তোমরা তোমরা যখন বেরোবে বেরোবে। station এ যেন তুমি ন'টার মধ্যে পৌঁছে যাও সাড়ে~ sorry সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাও। তো কী হবে ধরো একটা bogie বা seat এর খোঁজার ব্যাপার আছে তো। সেটা সবাই মিলে খুঁজে সবাইকে seat বসিয়ে দিয়ে তারপর নিশ্চিন্ত হতে হবে বুঝলে ? হ্যাঁ ওটাই তো অবশ্যই। এবার আশা করি যদি সবাই একসিঙে পরে তো বেশ ভালো হবে। তো দেখি এখন ticket এর অনুসারে যা আসে যেইখানে পরতে হয় মানে তবে, পরপর আমি শুনেছি তো মানে একটা না পড়লেও ধরো তোমার ওই চারটে,

সেটাই আমরা ধরো sleeper বলেছি বুঝলে মানে আহ বসা seat করিনি কারণ যদি দেরি হয় বলে ঠিক আছে ? হ্যাঁ হ্যাঁ। তো ধরো একার জন্য একটা করে seat থাকবে। পুরো শুয়ে যাবে, রাতে যাবে এবার যদি না ঘুমায় তো শরীর খারাপ হয়ে যাবে না ? সে জন্য ধরো sitting করিনি আমরা sleeper যেটা হয় না পুরোপুরি একটা seat সেটাই করেছি। হ্যাঁ তাহলে তো একদম বেশ ভালোই করেছো। এবার অতটা রাস্তা যাবে, এবার কে কেমন যাবে না যাবে ? সেইটা তখন মানে এবার অসুবিধাও থাকতে পারে যে বসে থাকতে অতক্ষণ। অসুবিধা হবে তার জন্য ভালোই করেছো। যেমন এক একটা single seat আছে ,মানে বেশ মানে আরামেই যাবে না ? সেটাই সেটাই একদম একদম। যেন আরামে যেতে পায়। আরে বেড়াতে যাচ্ছি তো তো অত কষ্ট করে কোনো যাবো তাই না ? হ্যাঁ ওটা তো অবশ্যই। এবার যেহেতু এবার যদি বেড়াতেই যাই তাহলে তারপরে যদি শরীরটা আমার nervous ই হয়ে যাবে তাহলে তো আমি বেড়াবো কি করে ঘুরবো কি করে ? সেটাই একদম একদম ঠিকই বলেছো তুমি। তো যদি Darjeeling ই তো যাবো Darjeeling না sorry হ্যাঁ Darjeeling ই যাবো plus Gangtok যাবো ঠিক আছে ? তো জামাকাপড় এসব ভালোভাবে গুটিয়ে নেবে ঠিক আছে ? হ্যাঁ হ্যাঁ তার মধ্যে ধরো আমিতো মানে জামাকাপড় নিয়েই নিয়েছি কিন্তু sweater তো আমাদের এদিকে অতটা অত মোটা sweater পাওয়া যায় না। তো sweater তো ওখানে যখন বলছো ভাড়াই পাওয়া যায় তাহলে তো sweater টা না নিয়ে গেলেই ভালো হয়। হ্যাঁ দ্যাখো ভাড়ায় তো পাওয়া যাবে তো কি বলোতো তোমার মতো মানে একটা safety নিয়ে যাবে কারণ ভাড়ার ভরসা করে তো যাওয়াটা তো ঠিক না। হ্যাঁ সেটাও অবশ্যই ঠিকই। তবে আমি নিয়ে যাবো মানে যেটা আমার পরার জন্য মানে যেটা আছে আমার। ওইটাই নিয়ে যাবো মানে others আমি কোনো কিছু কিনি নি মানে মোটা jacket কিনি নি। মানে যেটা আমার ছিল পুরাতন সেটাই নিয়ে যাবো। সেইটাই। তারপর ধরো আহ উম রাত্রে খাওয়ার tiffin করে নিও বা biscuit হোক cake হোক station এ নিয়ে নেবে কিংবা বাড়ি থেকে তুমি নিয়ে আসতে পারো। তো রাতের খাবারটা ওখানেই খে নেবো ঠিক আছে ? হ্যাঁ হ্যাঁ। আর আমি রাতের খাবারটা মানে যেদিনকে যাবো ওইদিনকের খাবারটা আমি বাড়ি থেকে ভাবছি বানিয়ে নিয়ে যাবো। ওই chicken আর ওই পরোটা বানিয়ে নিয়ে যাব। মানে রাতের খাবারটা মানে শুকনো খাবার কারণ ঠান্ডা লেগেছে তো। তার জন্য বাইরেরকার খাবারটা খাওয়াটাও মানে আজকে কিন্তু ঠিক হবে না। ঠিক ঠিক ঠিক। তুমি বলবে তালে। আহ আমিও বলবো আমি chicken নেবো না আমি অন্য একটা তরকারি করবো। তুমি যদি chicken নাও আমি একটা অন্য করবো তো। দুজন মিলে তালে খাওয়া যাবে বুঝতে পারলে ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাই বেশি ভালো হবে। দ্যাখো তুমিতো বলছো এমনিতে তোমার পোচুর ঠান্ডা লেগেছে তো। বাহিরে তখন যদি কিছু নাই পাই তখন সেই ভাত খেতে হবে last এ বেলায়। তো তখন ভাত খে তো তখন শরীরটা তো আরো ঠান্ডা লেগে যাবে না। সেইটাই সেইটাই। তো তোমার যে বন্ধুগুলো আছে ওদেরকেও বলবে ওরাও কিছু টিফিন ভোরে নেবে তো আহ সবাই মিলে মিলেমিশে খাওয়া হবে বুঝতে পারলে ? হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হবে। এবার দ্যাখো ঘরের খাবার খেলে একটো কেমন হবে বলোতো পেটটাও তালে ভর্তি ভর্তি থাকবে। রাতটাও বেশ তালে ভালোমতো চলে যাবে। সেটাই। তারপর ধরো ঘরের খাবার একটা ভরসা আছে যে খে কিছু হবে না, কিন্তু বাইরেরকার খাবার তো খে তা ভরসা নেই। হ্যাঁ ওটাই। এবার তুমি যখন বাহিরের খাবার খাবা ভাত যেরকম সেরকম ধরো ভাত তা কি হয় সে আধফুটা ভাত হয়। মানে চাল চাল হয়েই থাকে। এবার যদি খাওয়া দাওয়ার পর যদি পেটে কিংবা গন্ডগোল ঠন্ডগোল হয়ে যায় বা gas ই হয়ে গেলো গি~ গিয়ে আবার nervous feel করতে হবে। সেইটাই সেইটাই। ওখানে গিয়ে তো ধরো একটা hotel নেবো আমরা hotel বা lodge যাই হোক। তো hotel টা কেমন নেবো বলোতো ওই কি বলবো জানলা খুললে যেন পাহাড় দেখা যায় ওইরকম জায়গায় নেব ? হ্যাঁ দ্যাখো মানে যদি দুই একশো টাকা বেশি লাগে যে বলে যদি এই room টা মানে যদি value একটা বেশি থাকে তো সেটাই নেবো। কারণ দ্যাখো মানে যাচ্ছি তো ঘুরতে দেখার জন্য। এবার যে জিনিসটা আমি দেখতে পাবো বা ভালোলাগবে আমাকে যে সেই room টাতে নিলে একটু ভালো হবে। সেটাই। তারপর আমি ভাবছি নাকি geyser বা heater room এ যেন থাকে। নইলে কি বলোতো ওখানে তো প্রচুর ঠান্ডা তো তখন আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ তো geyser তো heater তো এমনিতে লাগবেই। কেননা যত আমরাতো যেহেতু আমরা এই যে মানে এইদিকে থাকি মানে গাম শহরে মানে এদিকে থাকি তো মানে অতটা ঠান্ডা নেই। তবে ওইখানে যাই নিয়ে কেমন ঠান্ডা থাকবে না থাকবে সেটা তো বুঝতে পারছি না। তবে heater টা যদি থাকে তো আমা~ আমার পক্ষে মানে ভালোই হবে। সেইটাই সেইটাই ওটা মানে ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। কেউ ওখানে যদি বন্ধু যদি থাকে না তাহলে ভালো হয় বুঝলে ? তো ধরো local ছেলে ভালো পারবে। হ্যাঁ হ্যাঁ। তো সেরকম তো জানাশুনা তো আমার নাই। তবে ওইদিকে মানে কানাই বলাই এর কে আত্মীয় আছে বলছিলো। তো মানে যদি ওদের থাকে কেউ তো ওইদিকে তো তালে একবার জিগাসা করলে ভালো হতো। সেটাই। তবে কি বলোতো যদি বন্ধু বা আহ কেউ আত্মীয় থাকে তো local হলে একটা খুব ভালো হয় বুঝলে ? হ্যাঁ local হলেই সুবিধাটা কি বলোতো ? local হলে সুবিধাটা কি বলোতো ধরো যেমন আমাদের এখানে যদি কেউ ভাড়া নিতে আসে তো আহ আমরা ঠিকঠাক গিয়ে~ গিয়ে তালে কথা বলে নেবো, আরে দাদা আমাদের local লোক হ্যান ত্যান একটু কম নিন, তারপর ওরা আবার আসবে, হ্যান ত্যান একটা কথা বলতে পারবো বুঝতে পারলে ? এবার ধরো আলগা জায়গা গিয়ে আমরা কি বলবো বা কত টাকা নেয় বা কি একটু কম করে সেটা তো জানবো না।

সেটাই সেটাই। ধরো তুমি তারাপীঠ যদি যায় তো তারাপীঠে কি হবে তুমি যদি একটা hotel এ যাও তো ওরা ধরো যে rate বলবে আ এবার সেখানে যদি তোমার একটা বন্ধু থাকে তারাপীঠের lodge এ কাজ করে বা যাই করে ওরা দেখবে ওদের থেকে কম করে তোমাকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো হ্যাঁ মানে আমিও তালে মানে কানাই আর বলাই মানে কানাই বলাই কে বলবো যে তোদের তো আত্মীয় ছিল তা মানে এখন আসছে আমার তো মনে হয় এখনো আসে নি মানে ওইদিকেই আছে তো মানে ওইটাই বেশি ভালো হবে মানে ওকে বলবো তুই phone করে তুই বলবি যে আমরা যাচ্ছি। মানে এতজন বন্ধু মিলে যাচ্ছি তো আমাদের একটা room ভাড়া ভালো বেশ ভালো দেখে মানে বলে দেবে। ও তালে ওরকমভাবে করে থোবে room টা। সেটা সেটা। ওটা করলে তো খুব ভালোই হয় তালে আমাদের আহ অসুবিধার সম্মুখীন হতে হবে না ধরো গিয়ে কোন জায়গায় থাকবো বা আহ কোন room টা নিলে ভালো হয় ? তারপর ধরো কোন lodge খারাপ বা ভালো তো ওটাতো আমরা জানি না তখন ধরো একটা যদি সমস্যায় পরে যাই তখন তো খুব মুশকিল হয়ে যাবে তাই না ? হ্যাঁ অবশ্যই। এবার তোমার room টুম পাওয়া না গেলে তখন তো এবার রাতে এবার কতটা রাস্তা যাবো গিয়ে তারপর যদি আবার মানে ওইদিকে room ভাড়া ওই ওইদিকে এই করতে মানে কি বলবো তখন তো প্রচুর মানে অসুবিধা হয়ে যাবে। শরীরের এবার একটা তো আরামের প্রয়োজন আছে তখন যদি গিয়ে যদি আরাম করতে না পাই তো তখন তো শরীল তো অসুস্থ অসুস্থ ভাব লাগবে। সেটাই সেটাই। তারপর ধরো আহ ওখানে গিয়ে মানে আমরা যদি নিজেরা যাই তো কি হবে ধরো যেখানে মন সেখানে যেতে পারবো বুঝতে পারলে ? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। আর ধরো যদি ধরো তুমি travel agency যেত তাতে কি হতো ওরা ওখানে মানা করতো যেও ন। ওখানে যাওয়া হবে না। ওখানে আয়ে আছে ওয়ে আছে, কি বলবো তোমার মাথাটা খারাপ করে দিতো। হ্যাঁ অবশ্যই একদম। এবার এবার দ্যাখো ভাই এতদূর থেকে আমরা ধরো যদি যাই, অতদূর রাস্তাটা যাবো গিয়ে এবার একটু হচ্ছে আরাম বা বসতে কিছু না পাই তালে তো এমনিতেই automatic মানে মাথাতে একটু চাপ পরবেই । সেটাই। তারপর ধরো তুমি যেখানে যাবে তো ওখানে room এর quality খুব একটা ভালো পাবে না। তো কি হবে যদি আমরা যাই তো টাকা দিয়ে ভালো একটা room নেবো, ঘুরতে তো যাচ্ছি একবার যাবো। বার বার তো Gangtok যাবো না বা Darjeeling যাবো না তো, নিলে একটা ভালো room নেবো বুঝতে পারলে ? হ্যাঁ হ্যাঁ নিলে একটা ভালোই নেবো, মানে যেন জানলাটা দরজা খুললেই যেন দেখতে পাওয়া যায় পুরোটা পাহাড়টা যেন দেখতে পাওয়া যায়। সকালে যেন দৃশ্য~ দৃশ্যটা এমনি হয় যেন দেখে মানে মন কি বলবো খুশি যেন ভরে যায় এমন একটা মন। সেটাই। তারপর তো আমার একটা শখ আছে যে বরফে গিয়ে আহ জামাটা অলিয়ে পুরো খালি গায়ে বরফের ওপর শুবো এটা একটা আমার শখ। বুঝলে ? হ্যাঁ অবশ্যই। আমিতো ভাবছি মানে কি বলবো সেই যেরকম ছোটবেলায় করতাম না মানে সেই ধুলোয় ধুলোয় বেড়াতাম সেরকম তো আমারও ইচ্ছে আছে মানে বরফের উপরে যাবো আর সেই বুলে না সেই হাতে করে সাঁতাল কাটে সেরকম করে সাঁতাল কাটবো। সেটাই কারণ আমরা ধরোতো বরফ তরফ দেখতে পাইনা তো কী বলতো আমরা যখন বরফে যাবো না তখন মনে হবে যেন আমরা স্বর্গে চলে এসছি।

তো মানে ভেবেই আমার কেমন এতটা আনন্দ লাগছে যে কী বলবো ?

দ্যাখ ভাই তু পাঁচটার মধ্যে পৌঁছে যাস আমার তো গাড়ি আছে। তো আমরা ধরো তিনজনে যাবো তো আমরা গাড়ি নিয়ে তিনজনে রামপুরহাট পৌঁছে যাবো, দিয়ে ওখানে ধরো গাড়িটা stand এ রেখে দেব। যেটা garage আছে তো, ও কুড়ি টাকা নেবে বা তিরিশ টাকা নেবে সাত দিনের ভাড়া যেটা হয়। গাড়িটাও safety থাকবে আমার বুঝতে পারলে ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবার আমি থালে এ~ এদিক থেকে মানে আমি toto ভাড়া করে নেবো কিংবা bus ধরে আমি এদিকে station অবধি চলে যাবো বুঝলে ? হ্যাঁ হ্যাঁ তুমি ওটা করিও যে station অবধি গিয়ে station এর যে দু number gate আছে ওখানে গিয়ে সবাই মিলে দাঁড়াবে ঠিক আছে ? হ্যাঁ হ্যাঁ তারপর তখন ওইখানে গিয়ে দাঁড়িয়ে তখন তুমাকে একটা call করে নেবো তখন তুমি তখন বলবে যে আমরা চলে এসছি তালে একসঙ্গে তখন আমরা ticket টা বা ইটা নিয়ে তখন train এর মধ্যে চলে যাবো উঠে যাবো। সেটাই তুমাদের একটা করে আমি photo পাঠিয়ে দেব কারণ দ্যাখো,

হ্যাঁ হ্যাঁ Whatsapp করে দিবে তালেই তো হবে। সেটাই। তো ও~ ওই ওহাই করবো তো, তুমি তালে পয়সাগুলো পুরোপুরি collect করে আমাকে তাড়াতাড়ি phone pay করে দিও ঠিক আছে ? ঠিক আছে আমি যাচ্ছি। এই তো ওকে add করে দিবো। তালে আজ সন্ধ্যেবেলা সব পয়সা পুরা হিসাব করে আমি তোমাকে পাঠিয়ে দেব online এ ঠিক আছে ? হ্যাঁ, হ্যাঁ তোমাকে আর একটা কথা বলি তুমি যে chicken নিয়ে যাবে বলছিলে তো একটু বেশি করে নিও ঠিক আছে ? হ্যাঁ অবশ্যই। রাতের খাবার তো একটু বেশি করেই খেতে হবে। না দ্যাখো রাতের খাবার বেশি করে খাওয়াটা নয়। কারণ ধরো আরো দুটো বন্ধু থাকবে আমার তো ওরা। ওরা ধরো নিয়ে যাবে তুমিও নিয়ে যেও তালে সবার যেন এক piece করে হয় তো সবাই মিলে মিলেমিশে খেলে একটু ভালোলাগবে বুঝতে পারলে ? হ্যাঁ হ্যাঁ সেরকম হিসাবে আমি নিয়ে যাবো। ঠিক আছে তালে এখন রাখি আমি। তুমি সব কিছু ready করে আমাকে হ্যাঁ কালকের মধ্যে সব কিছু complete করো ঠিক আছে ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।

হ্যাঁ নিয়ে বলো কি খবর? এইতো চলে যাচ্ছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি তুমি কেমন আছো বলো? এই আমার চলে যাচ্ছে মোটামুটি আহ এখন শরীর টরীর সব মোটামুটি ঠিকই আছে তো, এখন তুমি কি পড়াশোনার দিকে নাকি চাকরি? "না না আসলে পড়াশোনার দিকেই আছি বলতে পারো আপাতত তোমার আহ MA বাহ! আচ্ছা তো কোথা থেকে? আহ আমি করছি তোমার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা কেমন হচ্ছে ওখানে MA এর কেমন চলছে course? MA course তো ওখানে বেশ ভালোই চলছে আর প্রচন্ড pressure আহ মানে সেই যে সবাই বলে না যে higher education যত হবে তো চলো open থেকে করে নেবো। তো এখন বুঝতে পারছি যে মানুষ কেন open টাকে বেছে নেয় open university গুলো open university তে ধরো এত তো pressure থাকে না, তো আমি ওটাই ভাবছিলাম যে open থেকে করবো না normal আহ regular থেকে করবো তো regular থেকে start করলাম তো সেটাই দেখছি বেশ ভালোরকম pressure আছে। আচ্ছা আচ্ছা ভালো pressure ভালোই চলছে তার মনে, হ্যাঁ pressure তো একটু থাকবে আবার certificate টা তুমি regular এ করছো এর certificate ও বিভিন্ন মানে ইয়ে আছে তোমার একটা value তো আছেই।

তো সেদিকে আর কি নিয়ে এরপরে যে কি নিয়ে এরপরে কি ভাবছো? এরপরে আহ এরপরে ধরো B ed হয়ে গেছে MA টাও হয়ে যাচ্ছে, এবার ধরো NET SET clear করতে পারলে PhD র দিকে একটু ভাবছি এগোবো।